এখানে একটি দোকান দেখা যাচ্ছে। দোকানটি অনেক দোকানের সামনে গেট -টি বিভিন্ন রকমের বেলুন দিয়ে সাজানো হয়েছে গেট -টি।

এটি একটি ওয়াটার পার্ক এখানে ওয়াটার রাইড করার যা সুযোগ ইকরে জায়গা আছে এখানে বিভিন্ন ধরনের রাইড । তো ওয়াটার পার্ক টি বেশ সুন্দর দেখতে ওয়াটার পার্ক -এর মধ্যে--

এখানে রাস্তা দেখা যাচ্ছে। রাস্তার দিয়ে একটি সাই একটি মানুষ সাইকেল চালিয়ে যাচ্ছে। রাস্তার পাশে কিছু দোকান আছে ঠেলার দোকান--

এখানে একটি রাস্তার মধ্যে দিয়ে একটি অ্যাম্বুলেন্স গাড়ি যাচ্ছে। রাস্তায় এক পাশে অনেক গুলো বাইক রাখা রয়ে-এছে। তার পাশের রেলিং এ দিয়ে তার পাশে রেলিং রয়েছে। রেলিং -এর ওপাশে--

বড় বড় ছোট ছোট ঝাউ গাছ। যে ঢোকার জন্য তিনটি বড় বড় গেট --